পার্কের বাহিরে একটা গাছ আছে ।

স্কুল -এ অনেক বাচ্চা আছে অনেক ।

এতো একটা টেবিল ।

টেবুলের সাইড -এ একটা গাছ আছে-এ ।

মার্কেট এর বাহিরে অনেক লোক আছে-এ এব--

মন্দিরের বাহিরে অনেক ফুল গাছ আছে।

এটা একটা ডাবল ।

খর বাহিরে একটা দোকান আছে ।

অনেক থারি-ই মাজবার সামান।

গোড়োই মাছ পুঁটিমাছ জাল মাছ আছে।

ব্যাং -এর উপরে চায়েরটা এ.সি. আছে।

বাচ্চাঠো সেলফি লিছে। বাচ্চাটা হেড ফোন --

টিচরের সাইড -এ একটা ঝুপড়ি আছে।

কাজ করছে একটা দাঁড়ায়েই আছে।